রয়েছে দেখা যাছে এবং খালটিতে বেশি জল নেই যা মনে হয় দেখে। খালের পাশে বিস্তীর্ণ জায়গা জুড়ে মাঠ রয়েছে।

যদিও দোকানটিতে বেশ জিনিসপত্রে ভরপুর কোন দোকানদার এখানে আপাতত নেই।